এখানে আমরা একটা পিয়ানোকে দেখছি পিয়ানোর সুর খুবই সুন্দর অসাধারণ খুবই মিষ্টি পিয়ানো বাজাতে খুবই ভালো লাগে।

এখানে মাছ কে না খেতে পছন্দ করে সবাই মাছ খেতে পছন্দ করে। কেউ মাছ ভাজা কেউ ইলিশ মাছের ভাপা।

কেউ আবার মাছের কালিয়া সবাই আমরা মাছ খেতে পছন্দ করি কেউ পুকুরের মাছ কেউ নদীর মাছ কেউ সামুদ্রিক মাছ ।